আহ wifi মানে connection broadband connection রয়েছে ঘরে। তো আমা~ আপনার মনে হয়না সেটার প্রয়োজন হবে কিন্তু আপনি SIM টা নিয়ে use করতে পারেন। আর আপনাকে এইটুকুনি আমি কথা দিতে পারি SIM নিয়ে আপনি ঠকবেন না। আর বছর খানেকের মধ্যে আমাদের broadband আহ broadband connection ও চলে আসছে। আপনি যদি আমাদের ব~ আপনাদের মানে আমাদের এখন থেকেই policy কিছু কিছু বলে দেওয়া হয়েছে customer কে বলার জন্য। যেরম ধরুন, আপনি যদি আমাদের loyal customer হন SIM এর, তো আপনাদের জন্যে, আপনি যদি মানে আপনাদের স~ সবার প্রথমে যারা যারা আমাদের broadbandSIM use করবে তাদেরকে সবার প্রথমে আমাদের broadband এর ইয়ের জন্যে তাদের কাছে approach করা হবে যে আপনি মানে এরকম connection নিতে চান এবং আমাদের যারা আপনাদের existing SIM owner facing customer রয়েছে, তারা যদি উম মানে আমাদের broadband নিতে চান তো তাদের আমরা তিন মাস free দেব। তিন মাস broadband free দেব without মানে আমরা আমরা আমরা সব কিছু install করে দিয়ে আসব। আপনি আপনাদের address just সবকিছু আপনাদের provide লাগবে, আপনাদের আধার card, আপনাদের আধার card এর xerox, আপনাদের আহ address আর এই সবই লাগবে basically । এইগুলো দিয়ে আমরা পুরো আপনাদের ঘরে একদম গিয়ে set করে দিয়ে আসব এবং আমরা router ও আপনাদের দিচ্ছি, wifi router ও আপনাদের free দিচ্ছি। যেটির কোনো পয়সা লাগবে না, installation free । প্রথম আহ মানে আমাদের প্রথম তিন হাজার না চার হাজার customer কে এটা দেওয়া হবে। তো যখনই শুরু হবে আমাদের এই service টা, আর প্রথম তিন মাস একদম free থাকবে। কিন্তু sir এই মুহূর্তে আহ আহ আমাদের কাছে broadband এর tariff গুলো নেই যে, কতো টাকা মাস গেলে কি? ঐগুলো নেই, যেহেতু এটা under developing আছে। যখনই আমাদের কাছে, আমাদের এই ব্যাপারটা আসবে, জানতে পারব, সঙ্গে সঙ্গে আপনাদের সবাইকে আমরা provide করে দেব। না sir আপনি, ওটার জন্যে just SIM টাই tariff plans আমরা রেখেছি। ওটার জন্যে just আলাদা করে তিনটে tariff plan রেখেছি। একটা sir পাঁচশো টাকা, একটা সাতশো টাকা, এবং আরেকটা রেখেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা। এটা হল আটশ টাকায় মানে যেটা আপনি পাঁচশো টাকায় বললেন, যেটা পাঁচশো টাকায় পাচ্ছেন ওটা হল আপনি পুরো এক মাস এর recharge পাচ্ছেন। পুরো এক মাস এর recharge আপনি everyday দশ GB করে net পাবেন সেটাতে। দশ GB করে internet মানে data পাচ্ছেন আপনি পুরো একদম এক মাস এর জন্য সেটা পাঁচশো টাকায় যাচ্ছে দশ GB করে net । আর যেটা আটশো টাকায় বলছি sir ওটাও আপনারা আহ আপনারা~ আমাদের প্রত্যেকটা plan এই আহ মানে এক মাসের অব্দি provided করছি। তো আটশো টাকার যে plan টা আছে, ওটায় sir আপনি পাবেন পনেরো উহ ওটায় sir আপনি পাবেন কুড়ি GB কুড়ি GB । কুড়ি GB করে net পাবেন everyday । আর যেটা নয়শো পঞ্চাশ আছে sir ওটা আপনি পাচ্ছেন পন~ পঞ্চাশ GB করে প্রতিদিন net । মানে আমাদের এইভাবে policy গুলোকে করা হয়েছে। আর কিন্তু এইটা মানে sir যতদিন না আমাদের broadband connection টা launch করছে, ততদিন আমাদের এই dongel বা modem এর এই ব্যাপারটা থাকবে। যখন broadband connection টা launch হয়ে যাবে তখন sir এটা আমরা মানে উম বন্ধ করে দেব। তখন এটার আর প্রয়োজন পরবে না। না sir এটার জন্য আরও দুটো policy মানে আপনি যেহেতু এটা বললেন না modem এর ব্যাপারটা একটু আলাদা, আর normal mobile এর SIM এর ক্ষেত্রে এটা আমরা একটু আলাদা করি। ধরুন আপনি everyday ধরুন আপনাকে যে দশ GB করে দেওয়া হচ্ছে ধরুন পাঁচশো টাকার pack টায়। তো দশ GB র recharge টা যদি শেষ হয়ে যায়, তো আপনি extra আরও পঞ্চাশ টাকা দিয়ে ঐ থাকা পাঁচ GB বা দশ GB র এরকমই কিছু নিতে পারবেন কিন্তু sir ওটা এক দিনের জন্য। আপনি যদি আপনি ধরুন যে একদিন আপনার দুপুরের মধ্যে ধরুন দশ GB net শেষ করেনি কিন্তু আরও আপনার আরও দশ GB লাগবে, তো আপনি পঞ্চাশ টাকা দিয়ে আরও দশ GB ভরালেন কিন্তু সেটা আপনি একদিনে শেষ করতে পারলেন না তাহলে কিন্তু sir ওটা automatically deducted হয়ে যাবে আপনার ঐ ইয়ে থেকে। পরের দিন কিন্তু আপনি ওটার আর add~ add on টা পাবেন না, ওটা কিন্তু একদিনই validity থাকবে। যেরকম

modem এর ক্ষেত্রে কিন্তু ওটা একদম এই না। Modem এর ক্ষেত্রে যেদিন কে আপনি recharge করালেন, সেদিনকে যদি আপনি দশ GB net শেষ করেন then ঠিক আছে কিন্তু আপনি যদি শেষ না করেন তো আপ~ automatically ওটা deducted হয়ে যাবে। ওটা আর কোনদিন add থাকবেনা। আহ না sir এটা সমস্যাটা basically হল গিয়ে যে দেখুন, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে কটান phone আসছে যত নতুন phone দেখবেন বিশেষ করে দু হাজার একুশ এর শেষের দিক থেকে যত phone আসছেন ওগুলো already fiveG enabled রয়েছে। Already fiveG enabled রয়েছে। তো ঐগুলোর ক্ষেত্রে আপনি fiveG টা support করবে। মানে ঐ একই SIM লাগবে but আপনার connection এ কিছু update আসবে আমাদের company র তরফ থেকে। তো ঐ SIM তাতেই আপনার fiveG connection টা শুরু হয়ে যাবে যদি আপনার phone এ fiveG connection enable থাকে। আর আপনি যদি ধরুন, পুরনো phone আপনার। ধরুন যদি দু হাজার কুড়ির আগের phone ধরেন তো ঐ গুলোতে তো fiveG enabled থাকেনা sir, তো ঐগুলোতে কিন্তু হবেনা। মানে obvioulsy আপনার fiveG কে ইয়ে মানে আপনার phone এ fiveG enabled থাকতে হবে। তবেই আমাদের SIM আপনাকে ঐ fiveG র মানে ব্যাপারটা দিতে পারবে। নাহলে পারবে না। না sir নিশ্চয়ই আপনার~ মানে আমরা customer কে কোনো দিনই এটা provoke করবো না যে sir, আপনার মানে আপনি five G টা upgrade করুন, five G টা upgrade করুন একদম এই না। আপনি four G থাকলে আপনি যেরকম প্রথমে service পাচ্ছিলেন four G র seemless একদম without any মানে interruption । তো আপনি four G যতদিন এই চালাতে চান তত~ য~ ততদিন খুশি আপনি four G চালাতে পারেন। বিনা কোনো প্রশ্নে, বিনা কোনো দিধায়। আমরা কোনো দিনই আপনাকে provoke করবো না যে, আপনি five G টা upgrade করুন বা আপনার network slow করে দিয়ে এইগুলো একদমই আমরা policy তে নেই। চিন্তা নেই, আপনি যখন

আপনারা survey টাও অবশ্যই আমাদের দেবেন। লাইতে ফলে আমাদের better experience দেওয়ার জন্যে আপনারা মানে help করবেন। আপনারা যে আপনাদের আরও better যেন experience দিতে পারি। আর যদি কোনো দিন আপনি four G থেকে five G তে phone upgrade করেন, তো obvilusly সেটা আমাদের মানে কিন্তু হ্যাঁ আপনি যদি কোনো দিন যদি five G তে upgrade করেন আপনার phone কিন্তু আপনার phone এ দেখবেন তখনও four G ই হচ্ছে কিন্তু five G তে five G speed পাচ্চেন না। Because of আমাদের আপনাকে জানাতে হবে আগে। নয় website এর through তে, নয় আমাদের customer care এ phone করে জানাতে হবে যে, আপ~ আমি আমার মানে phone টা five G enabled রয়েছে। তো, আপনি আমার~ আমার SIM টাকে five G তে upgrade করে দিন। তো এটা আপনাকে জানাতে সানিয়া মির্জা। জন্ম পনেরই নভেম্বর উনিশ শ ছিয়াশি। একজন ভারতীয় টেনিস খেলোয়াড় দু হাজার তিন থেকে দু হাজার তেরো পর্যন্ত পুরো এক দশক ধরে

সাথে কাজ করেছে এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় মার্টিনা হিংচে এবং ভিক্টোরিয়া আজার আজারেঙ্কার বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে। তিনি এখনো পর্যন্ত ভারতের সর্বোচ্চ rank প্রাপ্ত মহিলা মহিলা টেনিস খেলোয়াড়।

দু হাজার সাত সালের মাঝামাঝি সময়ে একক বিভাগে বিশ্বে সাতাশ তম স্থান অধিকার করেন। যাইহোক একটি বড় ha~ hamstring injury তাকে তার একক career tag করতে এবং double circuit এ মনোযোগ দিতে বাধ্য করে। তিনি তার জন্ম ভূমিতে মহিলাদের টেনিসের জন্য অনেকে গুলি পদক অর্জন করেছেন।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 দু হাজার চোদ্দ সালে WTAfinal এ কারা ব্ল্যাক এর সাথে পরের বছর মার্টিনা হিঙ্গিস এর সাথে অংশ অংশীদারিত্ব করে এছাড়াও তিনি open যুগে তৃতীয় ভারতীয় মহিলা যিনি Grand slam tournament এ এবং round জিতেছেন এবং দ্বিতীয় সপ্তাহে পৌঁছানো প্রথম খেলোয়াড় Asian games commonwealth games এবং afro-asian games নামে তিনটি বড় multi-sport event এ তিনি মোট চোদ্দ টি পদক জিতেছেন ছ টি স্বর্ণসহ। দু হাজার পাঁচ সালের october এ time দ্বারা মির্জা কে এশিয়ার পঞ্চাশ heroes এর একজন হিসেবে মনোনীত করা হয়। দু হাজার দশ সালের march মাসে দ্বারা

তিনি নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার জন্য জাতিসংঘের নারীদের শুভেচ্ছা শুভেচ্ছার দূত নিযুক্ত হন। time magazine এর দু হাজার ষোল সালের বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম ছিল। সানিয়া মির্জা পনেরো ই november উনিশ শ ছিয়াশি সালে হিন্দুস্থানী মুসলিম মাতা-পিতা ইমরান মির্জা একজন নির্মাতা এবং তার স্ত্রী নাসিমার কাছে

আনাম একটি ধর্মীয় সুন্নি মুসলিম পরিবারে বেড়ে ওঠে। তিনি প্রাক্তন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার ক্রিকেট অধিনায়ক গুলাম আহমেদ এবং পাকিস্তানের আসিফ ইকবালের দূরের আত্মীয়। তিনি ছয় বছর বয়সে টেনিস খেলা শুরু করেন। তিনি তাঁর বাবা এবং রজার আন্ডারসন দ্বারা প্রশিক্ষিত। সে হায়দ্রাবাদের স্কুলে পড়ে সানিয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তার স্কুলকে তার স্বপ্ন অনুসরণ করার স্বাধীনতা দেওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন । তিনি নাসার কে ডাকলেন তার কোনো গাড়ি নেই।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 তার মনোবল এবং সংকল্প নিয়ে গর্ব করেন পরে তিনি সেন্ট মেরি কলেজ থেকে স্নাতক হন এগারোই December দু হাজার আট এ মির্জা চেন্নাইতে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 তিনি একজন খুব ভাল সাঁতারু ও ছিলেন। সানিয়া মির্জা ছয় বছর বয়সে টেনিস খেলা শুরু করেন। তিনি তার পিতার দ্বারা প্রশিক্ষিত ছিলেন। একজন junior খেলোয়াড় হিসেবে মির্জা দশটি একক এবং তেরো টি দ্বৈত শিরোপা জিতেছেন। তিনি দু হাজার তিন সালে wimbledon wimbledon championship এর মেয়েদের doubles শিরোপা জিতেছিলেন আলিশাকে কে partner করে। তিনি পাশাপাশি দু হাজার তিন US Open girls doubles র semi final এ এবং দু হাজার দুই USopen girls doubles র quarter final এ পৌঁছে ছিলেন senior circuit এ মির্জা april দু হাজার এক সালে ITS circuit এর প্রবেশ করার সাথে সাথে প্রাথমিক সাফল্য দেখাতে শুরু করেছিলেন। তিনি পনেরো বছর বয়সে তাঁর কর্মজীবন শুরু করেন। তাদের দু হাজার এক highlight র মধ্যে পুনেতে quarter final এবং

তার নিজের শহর হায়দ্রাবাদ এবং ফিলিপাইনের ম্যানিলায় আরো দুজন February দু হাজার তিন সালে মির্জাকে তার নিজ শহরে এক tourism Hyderabad open এ প্রথমবারের মতো একটি WTAtournament র খেলার জন্য একটি wild card দেওয়া হয়েছিল। তিনি তার প্রথম round এর match এ অস্ট্রেলিয়ার ডোম ডোনি কছিভের কাছে তিন step এ হেরেছিলেন। পরের সপ্তাহে কাতার ladies open এ তিনি প্রথম বাছাইপর্বে

দু হাজার দুই Asian games মিশ্র দ্বৈত বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ছিলেন এছাড়াও মির্জা হায়দ্রাবাদের দু হাজার তিন Afro Asian games চারটি স্বর্ণ পদক জিতে ছিলেন। তার নিজ শহরের event এ দু হাজার চার APtourism Hyderabad open মির্জা wild card entry ছিলেন তিনি চতুর্থ ও চূড়ান্ত champion নিকোল পার্ক নিকোল পার্কের বিরুদ্ধে এক goal এ ভাল লড়াই করেছিলেন। কিন্তু তিন set এ হেরে যান। তিনি একই event এ তার প্রথম WTAdoubles শিরোপা জিতেছিলেন যেখানে

কিন্তু চূড়ান্ত champion এমিলি এর কাছে প্রথম round এ হেরে যান। ITS circuit এ challenger এ runner up ছিলেন। সেখানে তিনি সিসিলি সেভার কাছে পড়েছিলেন। দু হাজার পাঁচ সালে মির্জা ছয় টি ITA শিরোপা জিতেছিলেন। দু হাজার পাঁচ Australian open এ প্রবেশ করে প্রথম প্রবেশ করেন নিনা প্রথম এবং দ্বিতীয় round এ যথাক্রমে এবং কে পরাজিত করে চূড়ান্ত champion সেরেনা উইলিয়ামস এর কাছে। সরাসরি সেটে পরাজিত হওয়ার আগে তৃতীয় round এ পৌঁছান February তে মির্জা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় যিনি একটি শিরোপা জিতেছিলেন। tourism Hyderabad open এ tennis tournament জিতে final এ নবম বাছাই কে হারিয়ে। দুবাই তে তিনি wimbledon championship এর দ্বিতীয় round এ পৌঁছানোর জন্য দুটি চতুর্থ বাছাই থেকে ফিরে আসেন এবং US Open এ ব্যর্থ হন যেখানে তিনি কে হারিয়েছিলেন। মির্জা দু হাজার ছয় Australian open এ slam event এর জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ছিলেন। Hello একদম ভালো আছি তুই বল কি করছিস তুই এই যে রে ঘুমাচ্ছিলাম তো ভাবলাম একটু উঠি তো mind টাও fresh করার জন্য ভাবলাম যে কী করি কী করি তো time call

এখনো চা ও খাইনি খেয়ে নে চা

সেটাই তো ভাল লাগছে না রে মাথাটা মানে অজস্র যন্ত্রনা মাথায় আমার যে ওষুধ খাচ্ছি না ওষুধ খাওয়ার পর চোখ প্রচুর জ্বলছে মানে এরকম ব্যাথা হয়ে যাচ্ছে না মানে ওষুধ খাবার একদম পরে পরে চোখে চোখে ঘুমে একদম আমি ইয়ে হয়ে যাচ্ছি আরে আমার কী হচ্ছিল জানিস আমি না গরম লাগছে ঘাম বেরোচ্ছে কিন্তু AC remote ও খুঁজে পাচ্ছি না জে AC চালাব ওরকমই ঘুমিয়ে আছি চোখ খুলতেই পারছি না ভালো লাগে না problem

উম movie TV just বাথরুম তাথরুম গেছে একেবারে বাথরুম থেকে গা হাত পা ধুয়ে বেরোবে চা খাবে তারপর আবার চ্যাম্প কে নিয়ে একটু বাইরে বেরোবে ঘুরবে তারপরে papa আবার নিজের কাজে যাবে যায় উনি রাত্রি বেলা থাকে না বাড়িতে কে

হ্যাঁ বাড়িতেই থাকে আহ

late

আরে দেখ না সকাল থেকে আমি ভুলেই গেছি যে চোখে আমি এ দেব ওষুধ দেব এখন আমার মনে পড়ছে যে আমি নিজে নিজেই দিলাম গড়গড়িয়ে করে এক ফোঁটা দিতে গিয়ে

এরকম লাগছে যে মানে চশমার খুব need হয়ে গেছে আর এরকম হচ্ছে যে ওটা কোনো কাজেরই না মনে হচ্ছে আমার হম হম আর আমায় তো চশমা নিতে বলেছে না লেন্সকার্ট এ গিয়ে trend ভেন্ড দেখে আসবো ওখান দিয়েই order টা দিয়ে আসবো কবে যাবি দেখানো হয়ে গেছে doctor তিন চার দিন হয়ে গেছে মঙ্গলবার দিন দেখিয়েছি আজকে বুধবার বৃহস্পতিবার হয়ে গেছে হ্যাঁ তো ওদের order one week frame

phone laptop use time pain problem হয়ে যাবে phone laptop এইসব জিনিস দেখবি না তখন ঐসব use করবি চশমাটা হ্যাঁ রে আরে ওই যে blue ray গুলি হয়না একটা যে চশমাতে লাগাতে হয় lens এ

তো আমার চোখে বেশি effect করবে না তোর কি চোখ একটু normal lens direct এটা নেবে না আরে আমার চোখ খারাপ হয়নি ভাই আমার power ঠিক আছে কিন্তু আমার যে তোর laptop এর যে brightness হয় না phone এর brightness ঐটা যদি চোখের মধ্যে বেশি effect করছে তো আমার চোখটা ছোট ছোট হয়ে যাচ্ছে আর বেশি পিটপিটে করছে মানে পিটপে~ পিটপিটায় না ওই জিনিসটা হচ্ছে বুঝলি তাহলে তো মানে তোর চোখের থেকে জল ও হ্যাঁ কখনও কখনও হয় আর ওই বেশিক্ষন যদি আমি computer phone দেখি তো মাথার মাঝখানের দিকটা আরে এটাতো খুব big problem হবে রে ওটা নিয়ে নেওয়ার চেষ্টা কর তো ওই আজকে যাবো দিদি তো office এ গেছে না তো ওর মানে ওর বেশি knowledge আছে এই চশমা টশমা কেন কি ও তিন চার বছর থেকে নিজে use করছে বুঝলি তো ওকেই নিয়ে যাবো তো ওই আমি তো choose করে নেবো কোনো একটা . কোন power কার মধ্যে লাগবে কোন lens কি হয় না হয় ওর বেশি এই জিনিসটায় knowledge আছে তো আমি ওরই office এ আসার wait করছি use করে মনে হয়

না ছোট বোনটা ঠিক আছে যাবে যা হারে মানে mobile দেখা effect যখন আমরা রাত্রি বেলা ঘুমাই আর light টা off থাকে mobile এর screen টা যখন দেখি না তখন power টা বেশি use হয় তখন বেশি খারাপ লাগে এ আমার না মনে হচ্ছে call cut হয়ে গেছে বা কিছু একটা

চলছে তো এখানটা এখান আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবার কেন কি যে ওপরের যে dial screen টা হয় না ওটা না minimise হয়ে গেছিলো তো আমি বুঝতে পারছিলাম না যে চলছে কি চলছে না তারপর আবার ওপর থেকে আমি যে scroll down করে দেখে না ওখানটায় দেখছি connected ই দেখাচ্ছে ও তুই কি হ্যাঁ বল

বলছি তো কি করবি এখন তুই বিকালের নাস্তা আরে আমার fix থাকে না রে message কিছু খেয়ে নে যা একদম খাইতে পারি নাই তারপরে কি হয়েছে কি এখন একটু একটু খিদা পাচ্ছে তো মা ও বাজারে গেছে তো দেখি আসলে জানে মা খিদা পেয়েছে

after একটু একটু যদি খিদা পায় তাহলে দেখছি আর এখন তো কিছু খাওয়ার ইচ্ছা নেই আজকে বেশি ভাত খেয়ে নিয়েছি নিরামিষ ছিল তাও বেশি ভাত খেয়ে নিয়েছি কেন কি কি রান্না ছিল আজকে ডাল ভাত আর তোর ওই ঝিঙের ভাজা ঝিঙ্গা হয় না যেটা

হ্যাঁ ওটা ভাজা আর তোর কর্মি শাক আর বানিয়েছিলো মা উম আলু সয়াবিন এর সবজি একটা সয়াবিন আরে আমরা দুই দিন তিন দিন আগে মামা বাড়ি থেকে ঘুরে এসেছি না তো মা~ মামারা একটা কি সয়াবিন খায় ওটা different একটা packet আর different সয়াবিন different square square shape আমরা normal সয়াবিন যেটা খাই square square shape সয়াবিন তো মা দেখে একটুখানি মানে হয়না interesting মায়ের লেগেছে তখন মা ওখানে চেয়ে নিয়েছে কি আমাকে একটা packet দিবি আমি নিজের বাড়িতে গিয়ে try করবো বানাবো

সয়াবিন like same shape square type square কেমন হয় এটা তোকে আমি দেখাবো তো এই নিয়ে এসেছে তারপরে আমার মামার মেয়েও বলেছে তুমি দিদি যেরকম বানাও ওরকম normal বানাবে না একটু ভালো মতো যেমন চিকেন বা মটন বানাও . normal তাহলে ভালো লাগবে না তো আমার মা কি করেছে পুরো আজকে ওটাকে মটন ই করে দিয়েছে বুঝলি তুই খাওয়া খাচ্ছিস হ্যাঁ এর জন্য একটু বেশি খেয়ে নিয়েছি আগে তো ডালভাত একটুখানি ভাজাবাজা দিয়ে খেয়ে নিলাম

তারপরে তো তুই খাবিনা বেশি খেয়েছিস ডাকিসনি আমাকে তুই একদিন কলকাতায় আসবি আর আমার বাড়িতে তুই আসবি বলে দিচ্ছি তুই এমন করে বলছিস আর আমার বাড়িতে আসবি এর থেকে আমি বলেছি তুই কলকাতায় আসলে আমার বাড়িতে আসবি আমি কলকাতায় কি করতে যাবো bro তুই আমার সাথে দেখা করতে আসবি

malls open ঐটা ঘুরবো তারপর আমরা কোথায় যাবো তোর কলকাতায় কি বেশি ভালো লাগে ঘুরতে বল এমন বলছিস যেন মানে কলকাতা আমার একদম তুই কি আজ পর্যন্ত কোনোদিন আসিসনি এখানটায়

তারপরে আমি আর কোথাও আসি যাই নাই আরে তোর আসামে যখন আমি গেছিলাম বুঝলি তো আমি ওখানটা ওই . মন্দির আছে না ওখানটা ঘুরেছি কি peaceful জায়গা আমার তো ওখান থেকে আসারই ইচ্ছা করছিলো না stay হ্যাঁ ওখানে না মানে খুব ভালো একটা wish পূরণ হয়ে যায় আমার খুব ভালো লেগেছে ওই মন্দির

off season

আমি যখন গেছিলাম তখন ওই নবরাত্রি চলছিল তখন নবরাত্রিতে ওখানটা কি সুন্দর মন্দির পুরো আহ এতে কি বলে তোর পুরো flowers real flower photo share flower flower line হয়নি মানে পাঁচ মিনিট এ ঢুকে পড়েছি